তো আমরা এখানে একটি বড় মতন আ বাইক -এর ছবি দেখতে পাচ্ছি ও এখানে অনেক স্কুটি ও রয়েছে যেটি হল হিরো লেখা।

যেটি অনেক লম্বা ও এখানে আমারা অনেক কাঁচের জানলা দেখতে পাচ্ছি ও এখানে অনেক কটা দেখতে পাচ্ছি যেগুলো অনেক আছে ।

তো আমরা এখানে --

তো আমরা এখানে অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি। যারা এখানে রিয়ারসেল করছে ও এখানে একটি বড় মত লোককেও আমরা দেখতে পাচ্ছি। যিনি এইসব বাচ্ছাদেরকে শেখাচ্ছে ও এটি একটি খুব সুন্দর দৃশ্য। যেখানে সব বাচ্চারা রিয়ারসেল করছে। না--